একটা প্যান্ট কোমরে বেল্ট পায়ে বুট পড়ে দাঁড়িয়ে আছে।

সামনে দুজন দাঁড়িয়ে আছে ফুল অনেক ফুল সাজানো আছে একজন মাথায় পাগড়ি পড়ে আছে পেছনে একটি বসার সিট আছে।

এখানে সবাই দাঁড়িয়ে আর সাদা রঙের ড্রেস পরে আছে। সবার হাতে একটা করে --

একটা জানলা বন্ধ দুটো জানলা খোলা অব--